রাস্তাটা পিচ -এর তার পাশে ঘাস রয়েছে সবুজ কালার -এর।

একটা ও রাস্তা মতো রয়েছে ওটা ওখানে রয়েছে মানে--

সাদা কালার -এর মধ্যে রয়েছে তার উপর অনেক হুম অনেক নেমপ্লেট লাগানো রয়েছে অনেক নেমপ্লেট -এ লেখা আছে ।

আর লাইট রয়েছে একটা লাল কালার - এর পাখা রয়েছে সাদা কালার নীল কালার - এর মধ্যে--

আ অনেক স্টুডেন্ট -এর উলটো খানে বোড রয়েছে সবুজ কালার -এর ।

আর কার চেয়ার রয়েছে টেবিল রয়েছে কালো কালার - এর পাশে একটা বই রাখার জায়গাও আছে থাক থাক করা কালো কালার - এর।

আর ওখানে একটা মাটির মতো রাখা আছে মাটিটাও কেমন শ্যাওলা সবুজ হয়ে গেছে আরও মিনারে ওঠার জন্য একটা সিঁড়ি রয়েছে সাদা কালার -এর দুই দিকে দুটো।

মুখের উপর নারকেল গাছ হয়েছে সবুজ কালার - এর মধ্যে আকাশটা অনেকটা মেঘলা লাগছে একটা সূর্য উঠছে দেখা যাচ্ছে একটা পুকুর রয়েছে চারিপাশে অনেক গাছপালা রয়েছে সবুজ কালার -এর ।

মন্দিরের নিচে কি সুন্দর সুন্দর সব টাইলস লাগানো মন্দিরে বসানো পতাকাও রয়েছে।

আকাশটা সাদা-আ তার পাশে অনেক গাছপালা রয়েছে-এ।

মন্দিরের ভেতরে লাল লাল লাল লাল অনেক অংশ রয়েছে তার পাশে অনেক লাল কালার এর অংশ রয়েছে নিচটা মনে হচ্ছে মাটির।

স্কুল -টি দোতালা তার তার পাশে অনেক গাছ রয়েছে সবুজ সবুজ তার নিচে--

হলুদ কালার -এর মধ্যে ওখানে লাইট জ্বলছে লাইট -গুলি খুব সুন্দর লাগছে দেখতে।

এটা চুল কাটা সেলুন দেখা যাচ্ছে সেলুন অনেক গুলো ব্যানার রয়েছে।

এখানে অনেক বাচ্চারা নাচ করছে।